more on grep এর tutorial আপনাদের স্বাগত
in tutorial শিখব:
আরো কিছু grep commands
কিছু উদাহরণ দ্বারা
এখানে ব্যবহার করছি:
linux operating system
এবং gnu bash সংস্করণ 4224
অনুশীলনের জন্য gnu bash 4 bash তার উচ্চতর সংস্করণ ব্যবহার করা হয়
দরকারী তথ্য রূপে
linux terminal সম্পর্কে জানা উচিত
grep সম্পর্কেও জানতে হবে
প্রাসঙ্গিক tutorials জন্য আমাদের website পরিদর্শন করুন
আমরা একাধিক প্যাটার্নও মেলাতে পারি
তারপর hyphen e বিকল্প ব্যবহার করতে have
আমি একই file grepdemo txt ব্যবহার করব
ধরুন আমরা যারা civil বা electronics আছে তাদের তথ্য খুঁজতে say
আমাদের terminal লিখতে হবে:
grep space hyphen e space double উদ্ধৃতিতে electronics উদ্ধৃতির পর space hyphen e space double উদ্ধৃতিতে civil উদ্ধৃতির পর space grepdemo double txt
enter টিপুন
output দেখায়
ধরুন আপনি তাদের দেখতে চান যার শিরোনাম chaudhury
সমস্যা হল বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে তাদের শিরোনাম বলে
সুতরাং সমাধান কি
in ক্ষেত্রে আমরা hyphen i in সাথে hyphen e বিকল্প ব্যবহার করতে পারি
লিখুন:
enter টিপুন
output দেখায়
কিন্তু আপনি names লিখতে পারেন এমনি অন্য অনেক উপায় হতে পারে
আমরা কটি hyphen e বিকল্প দিতে পারি
অবশ্যই একটি ভাল উপায় হওয়া প্রয়োজন এবং সেটি হল নিয়মিত এক্সপ্রেশনের মাধ্যমে
একটি নিয়মিত expression টেক্সটের strings মেলাতে একটি সংক্ষিপ্ত এবং নমনীয় উপায় প্রদান করে
যেমন বিশেষ অক্ষর শব্দ বা অক্ষরের প্যাটার্ন
এখানে অনেকগুলি নিয়মিত expression ক্যারেক্টার রয়েছে
এগুলি এক এক করে দেখি
ক্যারেক্টার class
এটি একজোড়া বর্গাকার বন্ধনীর মধ্যে অক্ষরের একটি group উল্লেখ করতে pair
এই অক্ষরের গ্রুপের শুধুমাত্র একটি মিলেছে
উদাহরণস্বরূপ abc eg মানে হল নিয়মিত expression a b b b c eg সাথে মেলে
chaudhury মেলাতে prompt লিখতে হবে:
grep space hyphen i space double উদ্ধৃতিতে ch opening বর্গাকার বন্ধনী ao closing বর্গাকার বন্ধনী opening বর্গাকার বন্ধনী uw closing বর্গাকার বন্ধনী dh opening বর্গাকার বন্ধনী ua closing বর্গাকার বন্ধনী r opening বর্গাকার বন্ধনী yi closing বর্গাকার বন্ধনী double উদ্ধৃতির পর space grepdemo double txt
enter টিপুন
output দেখায়
এটি এখনও choudhuree এর double e এর সাথে মেলে না
একটি দীর্ঘ range উল্লেখ করতে চাইলে লিখুন:
প্রথম অক্ষর ড্যাশ range অন্তিম অক্ষর
ধরুন যে কোনো অক্ষর মেলাতে আমরা 09 লিখতে পারি
এই অক্ষরের গ্রুপের একটি মিলবে
asterisk: asterisk 0 the তাত্ক্ষণিক পূর্ববর্তী ক্যারেক্টারের অধিক সংঘটন বোঝায়
উদাহরণস্বরূপ ab * a ab abb abbb ইত্যাদির সাথে মিলতে পারে
তাই mira name শিক্ষার্থীর সাথে মেলাতে
prompt লিখুন:
grep space hyphen i space double উদ্ধৃতিতে m opening বর্গাকার বন্ধনী ei closing বর্গাকার বন্ধনী asterisk raa asterisk উদ্ধৃতির পর space grepdemo double txt
enter টিপুন
output দেখায়
dot regular expression the কোনো একটি অক্ষরের সাথে মেলে
ধরুন আমরা একটি শব্দ খুঁজতে say যা 4 অক্ষর দীর্ঘ এবং m দ্বারা শুরু হয়
আমরা কেবল লিখব:
grep space double উদ্ধৃতিতে m double double double space উদ্ধৃতির পর space grepdemo double txt
enter টিপুন
output দেখায়
এখানে উদ্ধৃতির মধ্যে space দরকারী কারণ এটি 5 অথবা একাধিক অক্ষরের শব্দের সাথে মেলে
আমরা লাইনের কোথায় আমাদের pattern খুঁজতে চাই তা নির্দিষ্ট করতে পারি
এটি লাইনের শুরুতে হতে পারে
for জন্য caret চিহ্ন রয়েছে
এখন আমরা যদি roll নম্বর a এর সাথে শুরু হওয়া প্রবিষ্টি প্রাপ্ত করতে চাই
আমরা জানি যে roll roll file মধ্যে প্রথম field
আমরা prompt type: grep double উদ্ধৃতিতে caret চিহ্ন a উদ্ধৃতির পর grepdemo ডট txt
enter টিপুন
output দেখায়
একইভাবে file শেষে একটি pattern মেলাতে dollar চিহ্ন রয়েছে
7000 থেকে 8999 এর মধ্যে ছাত্রবৃত্তি খুঁজতে লিখব:
grep space double উদ্ধৃতিতে opening বর্গাকার বন্ধনী 78 closing বর্গাকার বন্ধনী double double double dollar চিহ্ন উদ্ধৃতির পর space grepdemo double txt
enter টিপুন
output দেখায়
আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি
এই tutorial শিখেছি
একাধিক pattern মেলানো
পৃথক বানান থাকা শব্দ যাচাই করা
ক্যারেক্টার class
এস্টেরিস্ক ব্যবহার করা
dot ব্যবহার করে যে কোনো একটি অক্ষর মেলানো
file শুরুতে একটি pattern মেলানো
file শেষে একটি pattern মেলানো
এখন
এই link উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য